আপনি আমাদের company র একটা features আছে যেটাকে আমরা বলে থাকি আমাদের company র বলে নয়, এটা sir আহ যে BSS stock exchange আছে মানে bombay stock exchange তো আপনি এই দুটোতেই invest করতে পারেন bomb~ NSA এ আর BSS National stock exchange or bombay stock exchange । তো আমরা bombay stock exchange টাকেই বেশি prefer করি কারণ এটাই খুব ভাল result দেয় actually । তো, আপনি ধরুন যদি এতে invest করেন তো এখানে একটা features হয় stop loss । Stop loss মানে আপনি পঞ্চাশ হাজার টাকা ধরুন invest করলেন, ওখানে একটা আহ amount set করে দেওয়া যায় যে পঞ্চ~ আপনার stock টা amount যদি আটচল্লিশ হাজার এর নিচে নামতে থাকে তাহলে আপনার stock টা already বিক্রি হয়ে যাবে আর আপনি আটচল্লিশ হাজার টা~ পেয়ে যাবেন। মানে এতে কী হল? আপনি যদি কোনও কোনও time আরকি track করতে নাও পারলেন, তো আপনাকে loss খেতে হবে না। Product টা loss এর দিকে যাচ্ছে already দুহাজার টাকা loss হয়েছে, তখনই আপনার produc~ মানে আপনার stock গুলো sale হয়ে গিয়ে আপনি টাকাটা পেয়ে যাবেন। মানে আপনার loss হবে but খুব একটা huge amount ওই পুরো পঞ্চাশ হাজার টাই loss হবে না। Stop loss option টা আমাদের এখানে আছে। আর আপনি যদি sir বলেন যে আপনি moderate আরকি আহ করতে চান তো আমি সবসময় আপনাকে moderate risk plan এর দিকেই যাওয়ার কথা বলবো। আর আপনি যদি stock এ মানে Company র ব্যাপারে detail এ জানতে sir চান, তাহলে sir আমি আহ এই call টা শেষ হবার পর sir আমি উম আপনাকে আমাদের company র যে link আছে সেটা পাঠাবো। আর আপনার number টা sir আমি further proceed করবো। তাহলে আমাদের company থেকে যারা expertise এর team আছে details টাই আপনার সাথে company গুলো নিয়ে কথা বলে নেবে। But এখনের জন্য কী আপনি sir এই plan টা বুঝতে পেরেছেন মানে যেটা আমি আপনাকে বললাম যে moderate risk or stop loss এই ব্যাপারগুলো? হ্যাঁ sir আমি আপনার কথাটা বুঝতে পেরেছি sir । আমি আপনাকে সবই বলবো তার আগে sir আমি কিছু জিনিস clarify করে নিতে চাই যে, আপনি কী এর আগে কোনও আহ কোনও কিছু investment করেছেন? মানে সেটা stock ই হতে পারে বা life insurance বা MF or আহ মানে যে কোনও investment ই হতে পারে। তো, এর আগে কী আপনি কোনও investment করেছেন? Okay okay তাহলে sir আমি আপনাকে বলব আমি আপনাকে suggest করব sir যে, আপনার তাহলে sir mutual fund or bond এর দিকে একটু নজর দেওয়া উচিত। কারণ sir আমরা যারা starter হয় মানে যারা একদম starting করে Investment টা সবে শুরু করতে চায় beginner তাদেরকে আমরা suggest করি যে, mutual fund দিয়ে start করতে। কারণ mutual fund টা অনেকটা sir stock এর মতই but এটা পুরোপুরি ওরকম নয় যে আপনার নিমেষের মধ্যে খেলা change হয়ে যাবে। মানে নিমেষের মধ্যে আপনি আজ এখন দেখতে পারছেন যে, fifty percent up আছে তো এক মিনিট পরে সেটা fifty percent পুরো down হয়ে গেলো। এরকম হয় না জিনিসটা but up down হয় but খুব মানে আরকি অনেক time limit পরেই up down টা হয়। তো আমরা sir, suggest করি যারা একদম আহ begainner থাকে তাঁদেরকে suggest করি mutual fund or bond এর দিকে একটু নজর দেওয়ার। তো আপনি sir ওইগুলো first এ try করতে পারেন তারপরে যখন আপনার practice হয়ে যাবে, আপনি যখন বুঝতে পারবেন যে না আমি পারছি আমি ঠিকঠাকভাবে করে নিচ্ছি তখন sir আমরা suggest করবো যে stocks এর দিকে যেতে আপনাকে। কারন sir stocks টা একটা vast মানে chapter বলতে পারেন মানে প্রচুর বড় chapter sir । তো, এখানে আপনাকে রীতিমতো sir জিনিসটা নিয়ে research করতে হয় প্রচণ্ড মানে রীতিমতো পড়াশুনা করতে হয়। আমাদের এমনকি sir আমাদের company থেকেও course করানো হয় যে, আহ কি করে stock investor টার একটা po~ pro investor হওয়া যায় বা কতটা কতটা কিভাবে কোন company র উপরে আমরা Trust করতে পারি বা কিভাবে কোন company কে আমরা risk risk scale এ মাপতে পারি? তো, এইগুলো সমস্ত কিছু বলা হয়। তো, এইটা একটা বুঝতেই পারছেন তাহলে অনেকটা বড় area cover করে। যার জন্য sir আমরা suggest করি mutual fund or bond থেকে first এ start করতে। তো sir সেইগুলো কি আপনি জানতে চান? তাহলে আমি sir আহ মানে সেইগুলোর ব্যাপারে আপনাকে বলতে পারি। হ্যাঁ sir bond এর ব্যাপারটা আমি আপনাকে বলছি। Sir mainly bond কি হয়? Bond sir হয় কোন company ধরুন, আহ একটা কোন company একটা ধরুন আহ তাদের নিজস্ব bond বানায় আরকি মানে এরকম যখন company নিজস্ব share বানায়, share টাকে বানিয়ে ছোট ছোট আঁকারে distribute করে ঠিক সেরকমই হয় bond company bond টাকে mainly বানায় হচ্ছে fund increase এর জন্য। এবার সব company র ই business করার জন্য fund লাগে তো এই fund টা আমরাই আরকি company কে দিই। আহ company র bond কিনে, company share কিনে, company র mutual fund কিনে আমরাই আরকি company কে মানে টাকাগুলো দিই company সেই টাকা নিয়েই business করে আর ওই কোটিপতি হয়। এজন্য আমাদেরও কিছু percent সেটার interest দেয় আর যাতে আমরাও একটুখানি আরকি সেটা নিয়ে আহ খুশি থাকি। তো, এইভাবেই sir market টা কাজ করে। তো, bond টা main basically সেই জিনিসটাই যে company fund rising এর জন্য এক একটা bond বার করে এবং ওই bond main কথাটা বুঝতেই পারছেন bond অর্থাৎ কোন চুক্তিপত্র। তো সেই ওটা mainly একটা চুক্তিপত্রই হয়। ওখানে Company আর আপনার sign হয় যে, company র ওখানে লেখা থাকে documentation যে আমি আমি Mister বিট্টু দের থেকে এতো টাকা নিলাম, এবার আমি তাকে ঠিক এক বছর পরে বা যত বছরের আরকি bond টা হলো তো আহ এতো বছর পরে আহ উনাকে এতো percent interest এর সাথে এই মূল টাকাটা ফেরত করতে বাধ্য থাকবো। তো এইরকম একটা bond তৈরি। যার জন্য sir জিনিসটার নাম bond । তো এইটা হচ্ছে main fanda bond এর। তো bond এর ক্ষেত্রেও বিভিন্ন company র bond আছে যেটা ভালো হয় এবং sir bond নিয়েও bond নিয়ে খুব একটা risk থাকে না, খুব একটা বলতে একদমই risk থাকে না। ব~ আহ কারন bond সরকার তখনই দিতে দেয় bond যাকে তাঁকে করতে দেয় না, bond তখনই করতে দেয় যখন আপনার company র কিছু valuation থাকে। আপনি একটা startup company আপনাকে কোনদিনই সরকার bond করতে দেবে না। bond আরকি বিক্রি করতে দেবে না। bond তখনই করতে দেবে যখন আপনার একটা renowned company আপনার company র কিছু valuation আছে, কয়েক কোটিতে আপনার company valuation আপনি যে bond amount টা নিচ্ছেন আহ মানে public এর থেকে সেটা যেনো আপনি দিতে পারেন এমন আপনার valuation থাকে, তবেই company bond করতে দেয়। তাই bond নিয়ে sir একদমই ভয় পাওয়ার কোন ব্যাপার নেই, bond এ কোন risk থাকে Bond হচ্ছে sir bond এর ব্যাপারটা এইটুকুই। আপনি sir বুঝতে পেরেছেন?

কি যে অনেক কটা types of bond হয়। যেমনঃ zero coupon bond যেটায় আরকি আপনাকে একটু discount rate এর সাথে bond টাকে দেওয়া হয় কিন্তু আপনি যখন মূলটা পাবেন তো ওই discount rate এ পাবেন না, আপনি মূলটা হচ্ছে main দামটাতেই পাবেন। ধরুন, আপনার দশ টাকার bond আপনি সেটাকে পনেরো percent discount এ কিনলেন, মানে আপনাকে দিতে হলো eight point five rupees । তো, আপনি যখন পাবেন তো তিন rupees এর উপরে তার উপরে আবার interest ও পাবেন। তো এটা হচ্ছে zero coupon bond । আর একটা bond হয় যে Inflation link bond সেটায় কি হয়? সেটায় আপনার bond এর যে rate of interest টা time এর সাথে সাথে বাড়তে থাকে। যেটা আরকি আমাদের উম যেটাকে আমরা বলে থাকি চক্রবৃদ্ধি সুদ যেটাকে আমরা বাংলায় বলে থাকি, তো উম ওই জিনিসটা হয়। আর একটা হয় gold bond হয়, যেটা সোনার উপরে হয়। সোনার দামের সাথে সাথে সেটা বাড়তে থাকে। তো, আর একটা হয় conservative bond যে, আহ আপনার bond এর যে main টাকাটা মানে মূলটা মূলটা সবসময় save থাকবে। মূলটা আপনি যখন তখন নিতে পারবেন, এবার interest rate টা আপনি আহ সময়ের পরেই পাবেন। এটা হয় sir এরকম বিভিন্ন ধরণের bonds হয়।

এবার sir mutual fund টা হচ্ছে সবার হয়না মানে ধরুন, একটা সোনার comapny বা একটা জুতো company বা একটা tire company কোনদিনই mutual fund তাঁরা বার করতে পারবে না কারন mutual fund টা ওইভাবে হয় না, mutual fund actually Finance company রাই দেয়। তো, আহ এই দিক থেকে sir একটা difference হলো bond আর stock এর সাথে এইটার একটা difference আছে যে mutual fund only আপনাকে finance company provide করে। বিভিন্ন ধরনের বড় বড় finance company আছে, bank আছে bank এরা সব provide করে আপনাকে mutual fund. mutual fund এর main basic টা কি? এবারে mutual fund এ একটা term হয় যেটা আমরা খুব বেশি দেখি কোন mutual fund buy করার সময় NAVNAV amount ঠিক আছে? en a bhi বড় করে en a bhi লেখা থাকে ওইটা আমরা সবসময় লক্ষ্য করি। আমরা সবসময়

NAV amount টা কত আছে? আর একবার আহ search করে নেবেন research করে নেবেন যে current সব থেকে lowest NAV amount কত চলছে? এবার দেখবেন যে আহ আপনি current ধরুন লিখলেন যে, NAV amount সব থেকে low চলছে সাড়ে ন টাকা বা দশ টাকা এরকম। এবার আপনি কোথাও দেখলেন যে mutual fund আছে দশ টাকা NAV এ mutual fund দিচ্ছে। তো, দশ টাকা NAV মানে আপনি একদম market lowest rest এ NAV lowest rate এ আরকি NAV টা পাচ্ছেন মানে NAV amount এ mutual fund টা পাচ্ছেন। তো, আপনি কি করলেন? সঙ্গে সঙ্গে ওই mutual fund এর তিনটা, চারটা fund কিনে নিলেন। এবার এখানে ওরকম quantity তে হয়না, এখানে আপনি একটা fund ও কিনতে পারেন ছয় হাজার টাকা দিয়ে আবার তিনটা fund ও কিনতে পারেন দুই দুই হাজার টাকা করে। তো, এখানে এইভাবেও করা যায়। তো, আহ ওরমভাবে আপনি কিনে নিলেন, দশ টাকা NAV

Mutual fund এ কোনদিনই কমে না, বাড়তে বাধ্য। নয় আপনার same জায়গায় থেকে যাবে আর নয় বাড়বে but কমবে না কোনদিনও। এইজন্যেই আমরা starting এর জন্য সবসময় mutual fund টা suggest করি। তো ধরুন, আপনার যখন NAV টা বাড়বে তখন আপনি খুব ভালো result পাবেন। কারন আপনি একদম lowest rate থেকে কিনেছিলেন, তো আপনার amount টাও সেরকম হবে। এবার sir mutual fund এও দুটো term আছে। একটা হচ্ছে lump sum আর একটা হচ্ছে SIP । তো sir আমি আপনাকে কয়েকটা জিনিস আগে জিজ্ঞাসা করবো যে, আপনি sir কিরকম type এর investment করতে চান? মানে আপনি একেবারে টাকা দিয়ে তারপরে sir ওটাকে ওটাকে আহ মানে আরকি বার~ ওটা কতটা কি বাড়ছে সেটা দেখছেন বা সেটাকে নিয়েই আপনি আহ observe করতে চান? নাকি আপনি systematic way তে invest করতে চান, যেটাকে বলা হয় আমাদের SIPSystematic Investment Plan? তো Sir, এটা একটু যেনে নেবো আপনার থেকে। না sir, এখানে sir দুটাই same ঠিক আছে? এখানে আমার suggestion করারও কিছু নেই কারন ব্যাপারটা দুটোই same হয়।

এক লাখ টাকা bank এ fix করে দিবেন। ওটা এবার আপনি এক বছর পর পেলেন মানে এরকম। আর recurring deposit কি? আপনি দশ হাজার, দশ হাজার করে দশ মাস দিচ্ছেন সেটাও এক লাখই হচ্ছে কিন্তু আপনি ঐযে এক বছর পরেই আরকি। পাচ্ছেন। দুটোর time limit একই, দুটোর interest rate ও একই শুধু দুটোর মধ্যে difference হচ্ছে আপনাকে একবারে দিতে হচ্ছে, আর আপনি systemic way তে একটু একটু করে দিচ্ছেন। এই দুটোই difference ।

একেবারে দিতে পারবো না। আমি একটু একটু করে প্রত্যেক মাসে আমার salary থেকে save করে করে দেবো। তো sir এই জন্যই আমি আপনাকে জানতে চাই যে আপনি কোনটায় interested Systematic plan যেটা নাকি একটু একটু করে দেওয়া যায়, আর নাকি Lump sum যেটা একেবারে দিতে হয়?

সেটার বদলে আপনি একটা মানে certificate পাবেন যেটা হচ্ছে আপনার mutual fund টা আপনি যে buy করেছেন সেটার। তো তারপরে আপনি ওটা ওটা থেকে ওখানে আপনার এবারে mutual fund sir ওরকম হয়না যে, bank এর recurring deposit or fixed deposit এর মতো যে আপনি এক বছর পরেই পাবেন এরকম somethingn mutual fund আপনি আজকে buy করলেন কালকেও তুলে নিতে পারেন এরকম ব্যাপার। তবে একটা কিছু হয় একটা জিনিস হয় যে আপনি কিছু কিছু com~ উম মানে finance company র আহ rules থাকে যে আপনি ধরুন একটা mutual fund buy করেছেন, সেটাকে যদি আপনি এক বছরের মধ্যেই তুলে নেন তাহলে আপনাকে আহ আপনাকে হচ্ছে কিছু টাকা মানে সেটা খুব বেশি নয় মানে এক percent আপনার fund এর এক percent আরকি আহ company কেটে নেয় charges NAV charges কাটে। তো, ওইটা একটা হয়। আর আপনি যদি এক বছর পর তোলেন তাহলে আপনাকে কোন charge মানে ওই এক percent charge টা আরকি দিতে হয় না। এরকম কিছু rules থাকে। ঠিক আছে? আর এমনি lump sum এর ক্ষেত্রে ধরুন আপনি একবারে টাকা দিয়ে দিলেন দিয়ে একটা fund buy করলেন। ধরুন, আমি বা suppose বলছি আপনি দশ হাজার টাকার একটা fund buy করলেন mutual fund, এবারে আপনি সেটাকে আপনি দেখতে পারবেন এখন তো smart phone এই সব কিছু দেখা যায়। আপনি ধরুন, একটা company একটা xyz company র আপনি আহ fund buy করলেন এবারে দশ হাজার টাকার। এবার আপনি সেটাকে সেই company র app থেকে log in করে আপনি দেখ~ দেখতে পাচ্ছেন বা আমাদেরও app আছে, আপনি আমাদের app এও আপনার account log in করে আপনার যে fund গুলো আছে, stock গুলো আছে সব আপনি daily check করতে পারবেন।

সেটা দেখতে পারবেন। এবার আপনি যখন কিনেছেন আপনি তখনকার last টাকে mark করে নিলেন যে, এখন আমি এই এই এই এতোটা graph আছে তখন কিনেছি। এবার আপনি প্রত্যেকদিন check করছেন যে, graph টা কতোটা উঠছে কতোটা উঠছে। এবার ধরুন আপনি এক বছর পর দেখছেন যে, আহ graph টা এখন তার maximum limit এ আছে। মানে এখন আহ আপনার তখন মনে হলো যে না এর পরে আর wait করা যাবে না, এরপরে company টা fall হতে পারে। তো, তখন আপনি কি করবেন? তখন আর wait করবেন না। তখনই MF টাকে তুলে নিতে হবে। এবার আপনি ধরুন, দেখছেন এক বছর পর যে না বাড়ছে আর আপনি দেখছেন যে এটা আরও বাড়তে পারে future এ তখন আপনি ছেড়ে দিলেন সেটাকে। বাড়তে দিবেন আরও বারুক আরও আমার লাভ। যত বাড়বে তত লাভ। Sir এমনও হয় কিছু কিছু মানুষের এমনও হয় যে তাঁরা পাঁচ ছয় বছর MF রেখে দিয়েছে তাঁদের যে টাকাটা তাঁরা in~ invest করেছিলো, সেই টাকাটার double তাঁরা পেয়ে গেছে। যেটাকে বলে যেটাকে আমরা বলি একটা extra double । তো, তাঁরা একরমও হয়েছে যে তাঁরা সে মানে তাঁদের amount টা আরকি double হয়ে পেয়েছে। পাঁচ~ পাঁচ ছয় বছরের জন্য রেখেছিল। এমনও কিছু plan আছে এমনও কিছু আহ MF আছে যেগুলা heavy perform করে।

তো, আমি এখানে sir আপনাকে total টাই বললাম। আপনার যদি আর কোন furtherMF নিয়ে question থাকে আপনি নিশ্চয়ই আমাকে বলুন।

মানে investment এর কোন শেষ নেই। Actually sir investment আমরা করি আমাদের bright future এর জন্য। যাতে আজ থেকে মানে বল~ sir বলতে নেই sir আজ থেকে দশ বছর পর আপনার job এর কিছু হলো বা আপনার business এর কিছু হলো বা আপনার family রই কোন কিছু বড় হলো বা আপনারই কোন কিছু হলো, তো সেই ক্ষেত্রে sir আপনার investment গুলোই আপনার কাজে লাগবে। আপনার সফল future বা আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই investment গুলোই আপনার দ্বায় থাকবে, investment গুলো আপনার সাথে থাকবে। আপনি নিজের সুখ দুঃখে investment গুলোকে তুলে নিতে পারবেন বা use করতে পারবেন নিজের কাজ অনুযায়ী। তো sir investment করাটা প্রত্যেক মানুষের জন্যই খুব জরুরী। সেটা কেউ কেউ

সেটা তাঁদের উপর যে তাঁরা কি চায়। তাঁরা টাকাটা only জমাতে চায় নাকি ও benefit ও চায়? তো তাঁদের উপর sir । তো Sir আমরা যখন এখন নতুন যুগে মানে আমরা এখন twenty century তে বাস করি। তো আমরা সবসময়ই চাই যে আমাদের টাকাটা একটু বাড়ুক, টাকাটা একটু grow করুক। আমরা যে এতগুলো টাকা দিচ্ছি সেটা only না জমে, সেটা grow করুক যার জন্য sir আমরা আহ একটু risk taking plan গুলো আরকি নিই but আমি sir আপনাকে moderate plan সবসময় suggest করবো আমি আপনাকে একদম বলবো যে একদম basic থেকে আপনি MF থেকে শুরু করুন। MF or bond আজই sir আপনি পারলে procide করুন। আমাদের আমরা আপনাকে এই call টা end হয়ে যাবার পর আমি আপনাকে further এর জন্য আমার technical team কে বলবো যে, আপনাকে বা analist team কে বলবো তা~ তাদেরকে আপনাকে call করে নিতে or আপনাকে আমি এখন একটা link ও provide করে দেবো। আপনি সেখানে গিয়ে আমাদের website or apps to direct ও জিনিসগুলো check করে নিতে পারেন sir । আমি আপনাকে বলবো আজকে জিনিসটা নিয়ে ভাবতে। আর আপনি দেখুন, শুনুন তারপরেই কিনুন। আর আপনার যদি sir কোন querys হয়, আপনি নিশ্চ~ নির~ নির্দ্বিধায় আমাকে call করবেন sir । এটাই আমার number এটাই আমার telephone number । আমার নাম আবীর দাশ। আমি সবসময় sir আপনার help এ আছি। আপনি আমাকে call করুন, আমি আপনাকে সবকিছু doubt আপনার যা আছে আমি সব clear করে দেবো। Hello hello আহ আমি কি mister পাবন এর সাথে কথা বলছি? হ্যাঁ আহ mister পাবন আমি প্রিয়াঙ্কা বলছি।

Headphone টা properly পরেন নি। ঠিককরে পড়ুন আওয়াজটা ঠিক রকম পাবেন। okay বলুন, আচ্ছা আমার মনে হয় আপনাকে একটা item আমি আগে পাঠিয়ে ছিলাম। আপনি বুঝি জানেন যে, আজকে কি নিয়ে আমাদের আলোচনা করার কথা? হম হম হ্যাঁ তো আপনি বোধহয় আহ লাদাখ সন্বন্ধে কিছু জানতে চাইছিলেন আমার কাছ থেকে right? হ্যাঁ লেহ লাদাখ সন্বন্ধে হম বলুন কি জানতে চান? আমাকে বলুন যে আমি details এ পুরো জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি from কথা থেকে আহ লেহ লাদাখ হটাৎ করে আপনারা plan করেন কেন? কোথায় যেতে চান? মানে কিসের হটাৎ করে আপনাদের planning হয় লেহ লাদাখ? মানে right কোন point টা থেকে start করে আপনি কবে গেছেন? কিভাবে ঘুরেছেন? আপনাদের travel plan কি ছিল? কাদের সাথে সাথে গেছেন? আমি সমস্তকিছু একটু জানতে চাই। তো আপনি একটু elaborate করে ভাবছি বলবেন। আচ্ছা elaborate করে বলতে আমি আহ আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমার একজন পরিচিত একজন লাদাখ গেছিলো কিছুদিন আগে। তো আমি একটু interrupt করলাম mister পাবন আহ সেটা হলো

হ্যাঁ actually আহ আমার একটু মানে voice টা সবাই বলে তো আমার voice টা আমার একটু strong voice. আহ তো Actually লেহ লাদাখ আহ আমার এক বন্ধু গেছিলো। আহ তো সেখান থেকে আমি লেহ লাদাখ যাওয়ার idea টা আমার কাছে আসে। তো আহ basically আহ লেহ টা সন্বন্ধে অনেক শুনেছি আমি অনেক জায়গাতে।

তো তাই জন্য মানে আর থ্রি ইডিয়টস এর পর তো লেহ অনেকটা বেশি popular হয়েছিল। তো তার পরেই আমি plan করি যে লেহ আহ যাবো। আপনিও কি ওই থ্রি ইডিয়টস এর মধ্যে থেকে একটা মানে আমি বুঝলাম না, আপনি কি রসিকতা করার জন্য কল করেছেন?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

আহ যে আমি এখন থেকে দিল্লী গেছিলাম আমরা পাঁচ বন্ধু মিলে গেছিলাম। আহ যাওয়ার plan ছিল তো আমি আমরা এখন থেকে first এ দিল্লী গেছিলাম। দিল্লী তে আহ night stay করেছি আমরা।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 তো সেই রাত্রিটা দিল্লী airport এ থেকে, আমরা পরের দিন সকালবেলা লেহ র জন্য flight ছিল আম~ আমাদের আহ early in the morning. তো basically আহ লেহ তে আমরা আহ পাঁচ দিন ছিলাম। আহ first day তে আমরা লেহ city, second day তে আমরা আহ প্যানগং, আহ third day তে আমরা আহ নুবরা ভ্যালি, আর fifth day তে আমরা আহ সামোরিরি তে night stay করে, back করে sixth day তে আমরা আহ we were back to আহ দিল্লী। আর দিল্লী তে তারপরে আমরা আহ দুদিন কাটিয়ে তারপরে আহ back to আহ কলকাতা। তো আমাদের trip টা পুরোটাই plan ছিল via flight. আমরা পুরোটাই flight এ করেছিলাম কলকাতা to আহ কলকাতা to লেহ, and লেহ to কলকাতা। তো পুরোটাই আহ back to back flight এ ছিল। ওখানে কি flight ছাড়াও কোনো options আছে? উম না depend করছে কোন time এ আপনি আহ চলছে? হ্যাঁ হ্যাঁ এইবারে timer আসছে আমার মনে হয় ওখানে কিছু বন্ধ হয়েছিল। যাইহোক anyways এবার আপনি আমাকে বলুন যে আপনারা ওখানে আহ কদিনের জন্য গেছিলেন? আর আপনার আহ দিনগুলোকে আপনি কিভাবে ভাগ করেছিলেন? যেমন day one এ আপনারা কোথায় গিয়েছিলেন? day two তে আপনারা কোথায় গিয়েছিলেন?

উহ basically আহ আমরা যেটা করেছিলাম আমাদের আহ একটি unbelievable price এ আমরা আহ পুরো travel টা করেছিলাম। আমাদের আহ up down আহ কলকাতা to কলকাতা আমাদের আহ inclusive all আমাদের seventeen thousand to eighteen thousand approximately আমাদের expense হয়েছিল। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, তখন actually যেটা বললাম তো flight আহ সেই সময় খুব discount দেয়। কারণ আহ generally লাদাখ ওইসময়ে সবাই avoid করে। সবাই summer এ prefer করে লাদাখ যাওয়া। উম আপনি specifically আর কি কি price এর ব্যাপারে জানতে চাইছেন? একটু যদি বলেন? আমিতো বললাম আপনাকে আপনি আহ দিনগুলোকে divide করে আমাকে বলুন। আপনারা day one কোথায় গেছিলেন? day two কোথায় গেছিলেন? আহ day three কিভাবে গেছিলেন? কি কি জায়গায় গেছিলেন? আমাকে একটুখানি বিস্তারিত ভাবে বলুন। আহ বিস্তারিত ভাবে যদি আপনি জানতে চান তাহলে basically আহ

দিল্লী to আহ লাদাখ আপনার flight fare are like আহ two thousand five hundred or something আহ যেটা বোধহয় এখন আপনি চাইলেও পাবেন না। তো তখন কিছু একটা offer চলছিল কিংফিশার এয়ারলাইন্স। তো তখন ওরকম একটা price range ছিল। আর with in লেহ আহ আমরা যেগুলো আহ stay করেছিলাম তো আমরা exactly আহ sorry লেহ city তে ছিলাম না। আমরা লেহ city থেকে একটু দূরে ছিলাম আহ approximately around one কিলোমিটার ছিলাম। তো সেইখানে আহ হোটেল ভাড়া হোটেল fairs were like আহ near about আহ one point five to two K আহ probably around one point five K তো সেইখানে আমরা and আহ ওখানে আমরা দুজনে আহ share করতে পেরেছিলাম room গুলো। তো আহ এটা আর এটা ছাড়া ওখানে লেহ তে লেহ আহ city trip বা লেহ থেকে আপনি যেখানে যেখানে যাবেন, ওখান থেকে গাড়ি available. আর the good thing is আহ গাড়িতে মানে ওদের charges টা fare charges টা fixed থাকে। আচ্ছা মানে ওখানে negotiation খুব বেশি হয় না। তো ওরা একটা flat discount দেয়। হম হম সেটা ভালো।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

হ্যাঁ আপনি আহ বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছিলেন? আপনারা কতদিন লাদাখে ছিলেন? আহ ওইযে বললাম প্রথম দিন আমরা লাদাখ পৌঁছোই সকালবেলা। তারপরে না আমরা how many days? আমি specifically জিজ্ঞেস করছি কত দিন? six days. six days এবার আপনি আমাকে six days এর day one আপনি কোথায় গেছিলেন? আহ day two কিভাবে plan করেছিলেন? day three তে কি করেছিলেন? সেইভাবে বলুন। day one এ আমরা যখন লাদাখ পৌঁছোই in the morning আহ early morning তো পৌঁছোবার পর,

First of all আমরা সেইটাকে খোঁজার জন্য আহ local market এ যাই। সেখানে আহ spectacles এর দোকানে গিয়ে ওটাকে প্রথমে ঠিক করানো হয়। তো সেটার জন্য আমাদের প্রায় we lost one one and a half hours. তারপরে ওখান থেকে আমরা হোটেলে যাই। আহ ওখানে fresh up হয়ে আমরা দুপুরবেলা post lunch আমরা লেহ city trip এ বেরহই। যদিও এটা is always recommended যে আপনি যেদিনকে লেহ পৌঁছচ্ছেন সেদিন you take rest. because আহ একটা altitude Difference হয়। তো সেইসব জিনিসগুলো আমাদেরকে আমরা bachelor ছিলাম তো আমাদের কাছে we did not could not efort so much of time. তো আমরা সেইদিনকেই আমরা বেরিয়ে গেছিলাম আহ লেহ city trip এ তো লেহ city trip এ লেহ palace আহ আহ তারপরে কার্গিল war memorial এইসব গুলো দেখে আমরা we were back আহ on the same day. আহ Next day we went for আমরা প্যাংগং যাই। প্যাংগং lake এ আমরা night stay করিনি যদিও তো সেইদিনকেই আমরা back করে চলে আসি প্যাংগং থেকে। তো তার পরের দিনকে আমরা যাই নুব্রা ভ্যালি। যেইটা যেতে গেলে আপনাকে world highest motorable road যেটা খারদুংলা আছে খারদুংলার উপর দিয়ে খারদুংলা পাস এর উপর দিয়ে আপনাকে যেতে হবে। তো সেটাও আমরা সেইদিনকেই back করি। আর প্যান On the third day আমরা সকালবেলা বেরিয়ে যাই সোমরাররি জন্য। সোমরাররি হচ্ছে একদম আহ tibet border এর কাছে একটা ছোট্ট গ্রাম। তো সেই রাত্রি টা আমরা সোমরাররি তে থাকি।

আর it was in the morning যে আমরা আহ দিল্লীর flight আহ back করি আহ লাদাখ থেকে। তো this was the itinerary. okay আচ্ছা এবারে বলুন যে, আপনাদের আহ ওখানকার খাওয়া দাওয়া কেমন ছিল? মানে এইগুলো কি কেমন ধরণের খাবার দাবার পাওয়া যায়? কি ধরণের লোকজন পছন্দ করে? কি খাওয়া হয়? ওখানে কি সবকিছুই completely available? আহ না নেই কি কি রকম আছে tables ওখানে? আহ আপনি যদি লাদাখ কে মনে করেন it is a it is a fun trip, probably not. লাদাখ কে মানে আমি বলি লাদাখ তাদেরই যাওয়া উচিত, যারা শুধু nature কে উপভোগ করতে যায়।

তো generally যেটা পাওয়া যায় সেটা হচ্ছে veg. maximum জায়গায় আপনি veg পাবেন। তো veg এর মধ্যেও আহ majorly আপনি পাবেন যেটা, সেটা হলো গিয়ে আহ cabbage বাঁধাকপি। আহ ডাল, পানির, আর আহ রুটি, আর rice এইগুলোই mainly পাবেন। তো আর আহ onion

তো তাই জন্য non veg ওখানে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে, only lamb. but ওদের lamb টা আপনার খুব একটা ভালো লাগবে বলে আমার মনে হয় না। because ওটা একটা smelly একটা গন্ধ বেরহয় আহ ভীষণ বাজে।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 আচ্ছা ভালো এইভাবে ঘুরতে গেলে তো you know I mean আপনাদের either আহ জায়গাটাকে খুব ভালো ভাবে explore করো। বা ওখানকার কিছু famous authentic খাবার থাকে। লেহ লাদাখের এরকম কোনো authentic খাবার আছে যেটা সবাই আহ জানতে চায়? না লেহ লাদাখে সেরম ভাবে আহ actually ওখানে life খুব tough. তো আহ basically লেহ লাদাখে ওখানে সেরম ভাবে local food বা বলতে সেরম exactly কিছু নেই। তো যেটা local food বলতে tibetan খাবারটাই ওখানে চলে। তো ওখানে একটা জিনিস আহ হচ্ছে যে ওখানে আপনি যেখানেই যান না কেন সেখানে tibet এর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 But majorly it is like tibetan. তো মোমো, থুপকা আহ এইসব জিনিস পাওয়া যায়। তারসাথে ম্যাগিটা পাওয়া যায়। তো otherwise এ সেইরম কোনো speciality ওইখানে পাওয়া যায় না। okay তো আপনি কোনোদিন কোনো hill station এ গেছেন ঘুরতে? অনেক গেছি কিন্তু লেহ লাদাখটা আমার যাওয়া হয়নি। লেহ লাদাখটা একটা আমার আহ ইচ্ছে আছে যেটা আমি করতে চাই। কি আছে জানিনা ভগবান আহ সেখানে আমার হবে কি না কোনোদিন chance যাওয়া? কারণ এখন যা pandemic বা এখন যেরকম ধরণের পরিস্থিতি, আহ কবে যে মানুষ back to normal life আসবে? জানি না।

ব্যাস এটাই দার্জিলিং আহ আপনি আহ কুল্লু মানালিতে আহ কিরাম পেয়েছিলেন? মানে weather ওখানে কিরাম ছিল? বা food habits দার্জিলিঙে আমি ওখানে যে পেয়েছিল? খুব ঠান্ডাতে গেছি। হম হম in the month of ডিসেম্বর আমি ওখানে হম হম গেছিলাম। হম হম দুটো জায়গাতেই আমি snowfall টা পাইনি। হম হম আহ মানে আমরা specifically টিকিট কেটে ছিলাম এই দুটো জায়গাতে যাওয়ার জন্যই ডিসেম্বরে। যার থেকে আমরা ওই snowfall টা experience করতে পারি। কিন্তু সিমলাতেও আমরা Chilling cold ছিল, কিন্তু আহ snowfall টা পাইনি আর same এতেও আমরা snowfall টা পাইনি দার্জিলিং এও। okay snowfall টা আপনি আহ কোথাওই পাননি? না মানালিতে? আপনি কি কোনোদিন আহ live snowfall দেখেছেন? না আমি কোনোদিন live snowfall দেখিনি। তো আমিও মানালিতে গেছি আহ during winter time in আহ মানে pick winter আহ ডিসেম্বর twenty fifth to third জানুয়ারী। আহ তো কিন্তু unfortunately আমি live snowfall দেখিনি। যেটা মানালিতে দেখেছিলাম যে, আগে হয়তো one week আগে snowfall হয়েছে, সেইটা জমে আছে। সেইটা ছাড়া আরকিছু আমি আহ সেরম ভাবে snow হিসেবে দেখতে পাইনি। হম হম তো otherwise আহ মানে এটা আমার দেখার খুবই ইচ্ছা আছে যে, live snowfall. I do not know if that will happen or not but আহ হ্যাঁ তো দার্জিলিং এও যখন আমি গেছিলাম প্রচন্ড ঠান্ডা ছিল। আহ but snow হিসেবে আমি সেরমভাবে live snowfall আজ পর্যন্ত কোনোদিন দেখতে পাইনি।

ভালোই মানালিতে food নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এইসব hill station এ গেলে, non veg টাকে একটু ভুলে যেতে হবে যদি আপনি veg খাবার খেতে পারেন।

পনিরের under এই সবকিছু পরে। নয় পানির টিক্কা মাসালা, নয় veg টিক্কা মাসালা, নয় পানির আহ fry, নয়তো পানির আহ হরিয়ালি কাবাব বা পানির কাবাব। বা পানির আহ মটর পানির। হচ্ছে যে আহ আপনি কি খাচ্ছেন? কারণ আহ কিরাম ভাবে খাচ্ছেন? আর কি খাচ্ছেন? because veg এর মধ্যে যে varieties হয়না সেটা না। আহ lot of variety veg এও। আপনি baby corn দিয়ে কিছু করতে পারেন, মাশরুম দিয়ে কিছু করতে পারেন। এমন কিছু ব্যাপার নেই যে আপনাকে শুধু পানির খেতে হবে। it just a matter of এই যে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 Veg না ওখানে chicken ফিকেন পাওয়া যায় না। আপনি extra পাবেন। আর ওখানে চাউড fish আছে যেটা আমরা একটা speciality আহ হিসেবে ওখানকার test করেছিলাম। বাকি খাবার দাবার এমনি আপনি পরোটা জাতীয় জিনিস আহ breakfast এ খুব ভালো ভালো পাবেন। আহ okay expect করেন chicken mutton ওইসব পাবেন না। আহ পরোটাটা অবশ্য আমরা লেহ লাদাখে চারিজায়গায় পেয়েছি। তো morning breakfast আহ মানে আমাদের সকালবেলার breakfast এ আমরা basically নয় আলুর পরোটা বা পানির পরোটা বা এরম ধরণের item with আচার। তো এটা পরোটাটা এইটা বলবো আমি লেহ লাদাখে খুব ভালো পাওয়া যায়। actually হিমালয়তে আহ chicken টা বোধহয় খুব একটা ওখানে grow করাতে পারেনা ওরা। because ওখানে extreme climate এ chicken খুব একটা ওখানে survive করানো যায় না। আর তো ওখানে আর ওখানে mutton বলতে ওরা basically lamb কে বোঝায় ভেড়ার মাংস। তো otherwise and মাছ তো আপনি ভুলেই যান। তো মাছ ওখানে পাবেনই না কারণ ওখানে lake fresh water lake খুবই কম। আহ নেই বললেই চলে।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 একদম ঠিক। ওখানে variety থাকে তো এমন কিছু problem হয় না fooding নিয়ে। হম তো আপনি আহ মানালিতে যখন গেছিলেন, তখন কি আহ মানে কিভাবে আপনি গেছিলেন? আপনি কি by car গেছিলেন? নাকি by ট্রেন গেছিলেন? নাকি flight? নাকি ওখানে গিয়ে local booking করেছিলেন? আহ প্রথমে তো আমি কলকাতা থেকে by ট্রেন গেছিলাম দিল্লী। হম হম দিল্লী থেকে আমরা নিয়েছিলাম, কি বলে? বাসে করে গেছিলাম মানালি। আহ সিমলা হম হম সিমলাতে আগে আমরা গেছিলাম। আর তারপর সিমলাতে আগে আমরা উঠি। ওখানে আমরা আহ থেকে ঘুরে টুরে তারপরে ওখান থেকে আমরা মানালি গেছিলাম। তো আহ আমার flight এ নয় এটা সম্পূর্ণটা আমার বাস আর ট্রেনে হয়েছিল journey টা। okay তো আপনি basically